সম্ভবত যা দেখা যাচ্ছে এটি হলো একটি বোর্ড মিটিং |

এগুলি বানানোর সময় অনেক নিখুঁত কারুকার্য দিয়ে বানানো হয়ে থা--

এখান থেকে ইচ্ছে মতো চশমা কিনে নিতে পারি আমরা।

বাস -টিকে দেখতে খুবই সুন্দর।

পঞ্চায়েত সভা যেখানে --

দেক এটা রং হচ্ছে --

ছেলেটিকে দেখে মনে হচ্ছে --